আর সমুদ্রে, সামুদ্রিক যে মাছ গুলো হয় সেই সামুদ্রিক মাছ গুলো দেখা যায় বা অনেক কম দামেও ওখানে কিনতে পাওয়া যায় আমাদের এখানে যেমন পমফ্রে হোক বা অন্য যেকোনো মাছ হোক এই মাছ গুলোর দাম কিন্তু অনেক বেশি কিন্তু, ওই মোহনা তে যদি আমরা যাই তো দেখা গেলো যে এক একটা মাছের দাম হচ্ছে পনেরো টাকা বা কুড়ি টাকা দুশো গ্রামের মানে এরকম মাছে দাম পড়ে অনেক কম পয়সা তে কিন্তু ইয়ে পাওয়া যায় মাছ পাওয়া যায় আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে তো কম দামে হবেই কারন ওখান থেকে তো সব রপ্তানি হয় ওখান থেকে তো সব পাচার টা হয় এবার ওখানেই তো উৎপন্ন হয়।

Costing টা বেশি পড়ে কারন ওইখান থেকে যখন export করে তখন সেই রাস্তার যে খরচ সেই খরচ গুলো include হয় তো include হওয়ার পরে আরকি আহ বাজারে বাজারে যখন পৌছায় তখন দাম গুলো বেড়ে যায় কিন্তু আমরা যেহেতু যদিও ওখানে direct তো ওখান থেকে কিনি যারা ইয়ে আছে মাছের যারা ব্যাবসায়ী আছে ওদের থেকে যদি কিনি তাহলে খরচ টা অনেক কম পড়বে আর জিনিস টাও টাটকা পাওয়া যাবে ওখানে।

আর ওখানে তোমার দিঘা তে ধরো একদিন hold করলাম ওখানে আহ স্নান টান করলাম তারপরে সন্ধ্যা বেলা তে ঘুরলাম একটু। সন্ধ্যা বেলাতে ওখানে যে beach এর side এ যে বসার জায়গা গুলো করেছে ওখানে যদি সন্ধ্যা বেলায় ধরো বসা হয় তাহলে সমুদ্রের যে আওয়াজ সেই আওয়াজ টা শুনতে খুব ভালো লাগে। মানে অন্য কিছু তখন আর মনে পড়বে না তখন শুধু সমুদ্রের জলের আওয়াজ টাই শুধু মাথা তে ঘোরা ঘুরি করবে তখন এই জিনিসটা খুবই ভালো, হ্যাঁ ভালো লাগবে আর সমুদ্রে যখন সূর্য টা ডুবে যায় তখন কেমন লাগে তোমার ওই দৃশ্য টা? দৃশ্য টাও ভালো লাগে বিকেলের দিকে প্রচুর লোকজন হয় তখন এই sunset দেখার জন্য আবার ঠিক সকাল বেলা তে যখন sunrise হয় সেই sunrise দেখার জন্য ও কিন্তু প্রচুর লোক হয়। তখন জোয়ার ভাটা যখন হয় তো সকালের দিকে বেশির ভাগ দেখা যায় যে মানে জল অনেক নীচে গেছে ঠিক আছে তো অনেক টা নীচে যাওয়া যায় আর ওখানে সকাল বেলায় sunset মানে sunrise টা ভালো দেখা যায় তো মনে হয় যে সূর্য টা সমুদ্রের থেকে উঠছে তাই মনে হয় এমন দেখলে পরে সমুদ্রের তো কোনো কুল কিনারা নেই তা দেখে মনে হবে যে সূর্য টা সমুদ্রের থেকেই উঠছে এরকম একটা feeling হয়। ও মানে এইটা ওইটা তো দেখার একটা যাহোক সমুদ্র হোক বা দিঘা তে একটা সমুদ্র একটা তোর দেখতে ভালো লাগবে

আর ওখান থেকে তারপরে ধরো স্নান ফান করে বা এক দিন বা দুই দিন ওখানে hold করলাম করার পরে তারপরে আমরা চলে এলাম আবার মন্দারমনির দিকে তো মন্দারমনি তে যদি আসি তাহলে ওখানে ধরো ছোটো ছোটো resort আছে তো ওখানে hotel নেই, তো resort গুলোর ভাড়া একটু বেশি না ওখানে কোনো hotel পাওয়া যায়না মন্দারমনি তে তো ওখানে ধরো resort আছে ছোটো ছোটো resort একটা ভাড়া করে নিলাম resort গুলোর ভাড়া একটু বেশি মানে hotel যদি ধরো দিঘা তে এক হাজার টাকা, per night নেয় একজনের তো resort এর এক একজনের ধরো দু হাজার বা আড়াই হাজার করে নিবে তো একদিন আমরা ওখানে hold করতেই পারি একদিন ধরো hold করলাম তারপর আমরা যে যার মতো আবার, বাড়ির দিকে বা যে যেখানে যাবে সেখানে রওনা দিলাম এরকম করা যেতে পারে না খরচ বেশি হয়ে যাবে মনে হচ্ছে অনেক? হ্যাঁ মানে ওইখানে তো hotel hotel টা একটা মানে কম পাওয়া যাবে মানে থাকতে গেলে ওখান টার charge টা একটু বেশি নেয় নাকি ওখানে? এখানে charge টা বেশি কারন resort মানে হচ্ছে তোমার ছোটো ছোটো, আহ ঘর যেগুলো হয় না কাঠের type এর যে ঘর গুলো হয় সেরকম এক একটা করে ঘর করে রেখেছে এবার থাকা খাওয়া ওই resort এর যে লোকজন থাকবে ওদের বলে দিতে হবে ওরাই সব কিছু বেবস্থা করে দেয়, সেজন্য ওদের charge টা একটু বেশি নেয় আর মন্দারমনি তে তো ঘোরার জায়গা সেরকম কিছু নাই side scene কোনো কিছু নাই মানে একদম সমুদ্রের তীরবর্তী তে তো

আর একদম মানে resort থেকেই, সমুদ্র কে feel করা যাবে মনে হবে যে জল একদম কাছে চলে আসছে জোয়ার ভাটার সময় আবার দূরে চলে যাচ্ছে তারপরে sunrise বলো বা sunset বলো একদম ওই resort গুলো থেকেই দেখা যায় নতুন করে আর ওই ইয়ে beach এ নামার কোনো দরকার হয় না। ও মানে ওইখান থেকে ওইসব দৃশ্য গুলো দেখতে পাবো তো তাও ভালো একটা যারা অনুভব করার ইচ্ছা, যাদের দেখব তো ওখান থেকে সুন্দর ভাবে দেখা যায় হ্যাঁ ওখান থেকে সুন্দর দেখা যায় দৃশ্য গুলো সুন্দর ভাবে দেখা যায় আরকি। তো এইটা যদি করা হয় তাহলে যে খরচ টা হবে খরচ টা কিন্তু একটু বেশি হবে তো খরচ যদি বেশি হয় তাহলে সমস্যার কিছু নেই তো? না না সমস্যার তোমাদের আমাদের তো দেবো না আমরা সবাই বন্ধু হিসাবে তো, ভাগ করে দিতে হবে সেরকম অসুবিধা নাই কিছু যেতে হলে খরচা তো হবেই।

আবার কবে যাওয়া হবে না হবে সেটা একটা ব্যাপার থেকে যায়।

তো দেখি ওদের সাথে কথা বার্তা বলি তারপরে সেরকমভাবে decision নেওয়া যাবে পরে।

কতো ভাড়া লাগবে না লাগবে একটা chart বানাতে হবে আমাদের মধ্যে, আর একটা যেটা ভাবছিলাম এটা তো দুই তিন দিন বা চার দিনের একটা short trip এর মধ্যে হয়ে যেত তো পুজোর আগে আগেও তো weather টা ভালো থাকে কারন এই গ্রীষ্ম কাল আর বর্ষা কালে তো কোথাও বেরোনো সেরকম যায়না। কারন গ্রীষ্ম তে প্রচুর গরম হয় আর বর্ষা কালে এতো বর্ষা হবে যে রাস্তাঘাটে বেরোনো যায়না তো পুজোর আগে একখানা ঘোরার weather বেশ ভালোরকমের পাওয়া যায় তো সেই time এ যদি পুরি যাওয়ার কোনো plan program করি তাহলে সেই time এ কি কোনো অসুবিধা হবে? না না সেরকম তো কোনো অসুবিধা হবে না তুই বল কোথায় ভালো হয় সেই জায়গা টায় শুনি তো আগে, উম পুরি তে যাবো পুরি তে গেলে পরে আমাদের কে প্রথমে আগে শিয়ালদা হোক বা হাওড়া যেতে হবে ওখান থেকে train ধরলাম তো train এ আটআট ঘণ্টার রাস্তা হবে এবার আমরা যদি রাত্রের দিকে এখানে train ধরি তাহলে, মোটামটি ভোরের দিকে আমরা পৌঁছে যাবো পুরি তো পুরি তে main যেটা আকর্ষণ সেটা হচ্ছে যে সমুদ্র তো ওখানে আছে দিঘার মতো সমুদ্র আছে। আর ওখানে জগন্নাথ দেবের যে মন্দির আছে সেই মন্দির তো world famous ওখানে তো গোটা পৃথিবীর লোকজন আসে ওখানে। হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি আমি গিয়েনি এখনও এখন তো যাওয়াই হয়নি পুরি যাবো যাবো করে যাওয়াই হয়নি ওখানে একটা মন্দির আছে শুনেছিলাম মন্দির টা কি আসে পাশে যারা আছে সবাই তো দেখতে যায় নাকি? আসে পাশে কি আমাদের all India থেকে যত লোকজন আসে, আছে তারা যখন ফাঁকা সময় পায় তারা আসে plus বাইরের দেশ থেকে লোকজন আসে। আর ওখানে যে ইস্কন মন্দির আছে তো ওই ইস্কনের লোকজন রাই জগন্নাথ দেবের মন্দিরের দেখা শোনা করে। তো ইস্কন মন্দির তো বিদেশেও আছে রাশিয়া থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে ওদের ওখানে মন্দির আছে। আর ওদের funding যেগুলো হয় প্রচুর funding হয় ইস্কন মন্দিরে তো ওদের পয়সা ও আছে রক্ষনাবেক্ষন ভালো তারপরে ওদের যে দুপুর বেলা তে যে ভোগ গুলো দেয় খাওয়ার ভোগ সেইগুলো ও কিন্তু বেশ ভালো আর পয়সা অনেক কম লাগে। কেউ যদি ভাবে যে আমি ওই মন্দিরে গিয়ে ভোগ খাবো তাহলে পয়সা টা অনেক কম লাগবে সত্তর টাকা বা আশি টাকা তেই খাওয়াও হয়ে যাবে তারপরে খেতেও অনেক সুস্বাদু আরকি তো এই জিনিস গুলো হয় ওখানে। ও আমি দেখেছিলাম ইউটিউবে দেখেছিলাম তখন ওখানে পুরি তে সত্তর টাকার দামে হ্যাঁ দিলে ভোগ টাও দেয় কিন্তু আমরা আশেপাশে যাই আশেপাশে bus যায় একটা bus এর মধ্যে সব পুরি যাত্রীরা যায় হ্যাঁ bus ছাড়ে তো অনেক জায়গা থেকে আমাদের West Bengal এর মানে শীতকাল যখন পড়ে বা শীতের শেষ যখন হয় তখন এই time গুলো তে দেখা যায় যে, লোকজন একত্রিত করে একত্রিত করে তোমার bus ছাড়ে বা train এ করেও নিয়ে যায় অনেকে তো দেখি এক গুচ্ছ লোক মোটামটি কুড়ি টা তিরিশ টা এরকম লোক একসাথে নিয়ে চলে যায় তো ঘুরতে যায় অনেকে। যারা তীর্থ স্থান মনে করে গোটা ভারতবর্ষে যত তীর্থস্থান ঘুরবো তো এই জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু একটা তীর্থস্থান মানে এইটা এতো famous আর মন্দির টা এতো ভালো এতো ভিড় হয়, যে লোকজন কিন্তু জীবিত কালে একবার না একবার যেতে চায়ই এখানে। হ্যাঁ হ্যাঁ আমিও শুনেছি এখানে শুনেছি পুরিতে প্রচুর ভালো একটা, ওইখানে কি hotel ফোটেল বা থাকার জন্য কিছু বেবস্থা আছে নাকি? থাকার বেবস্থা তো প্রচুর হোটেল কারন যেহেতু ওটা tourist দের nation হয়ে গেছে,

আহ আমার budget অল্প আছে পয়সা কম খরচ করবো তো সেরকম হোটেল ও পাওয়া যাবে আবার কেউ যদি বলে যে না আমার budget অনেক বেশি আছে আমি ভালো হোটেল এ থাকবো সেরকম ও পাওয়া যাবে। মানে ওখানকার কি কীরকম হোটেল এর ভাড়া বা কীরকম হয়?

আহ এখানে per head যদি এক হাজার টাকা নেয় তাহলে ওখানে দেখা গেলো তেরশো টাকা বা চোদ্দশো টাকা এরকমই নেবে per night মোটামটি standard hotel ওগুলো। আর যদি তার থেকে কম নেওয়া যায় তাহলে ছোটো খাটো দেখা গেলো যে বাড়ি যেগুলো আছে সেগুলো কেই হোটেল বানিয়ে রেখেছে মানে destination room বানিয়ে রেখেছে তো সেগুলোর ভাড়া কম হয় ছয়শ টাকা বা সাতশো টাকার মধ্যে এগুলো হয়ে যায়।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা ভালো মানে পুরি জায়গা ওখানে বিভিন্ন দূরদুরান্ত থেকে লোক আসে ঠিক আছে তো ওখানেও দেখা গেলো মায়ের দর্শন টাও করা যাবে কিন্তু আশেপাশে কোনো কিছু আছে কি না পুরি টাই মন্দির ছাড়ার মন্দির ছাড়া আশেপাশে বলতে নেতাজির যে জন্মস্থান আছে কটক শহর আছে সেইটা যাওয়া যেতে পারে বা আরও দুই তিনটে ঘোরার জায়গা আছে আমি সঠিক করে বলতে পারবো না কিন্তু,

কেউ একটু বেশি দূরে স্নান করতে গেছে তো তারপরে তলিয়ে গেছে মানে সমুদ্র এতোটাই গভীর তো সেইজন্য বারবার mimicking ও করে তো সেই জিনিস টাও আমাদের কে মাথা তে রাখতে হবে বেশি দুরেও যাওয়া যাবে না যদিও আমরা ওখানে ভাবি যে, ওখানে গিয়ে স্নান করবো তো সেই জিনিস গুলো মাথা তে রাখতে হবে আমাদের কে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস ওখানে তো বেশি থাকবে আবার তীর্থ স্থান তো ওখানে তো অনেক ভিড় হবে এবং চান করা একটা অনুতাপ থাকবে প্রত্যেক মানুষের ওই জায়গায়। সেতো থাকেই আর ওখানে যেটা সব থেকে বড় আকর্ষণ যখন হয়, এই যে দোল উৎসব যখন হবে কৃষ্ণের জন্মাষ্টমী হোক বা দোল উৎসব যখন হয় তখন কিন্তু ওখানে প্রচুর ভিড় হয় মানে এতো ভিড় হয় যে ওখানে পদপিষ্ট হয়ে কোনো কোনো সময়ে যে লোকজন মারাও যায় এরকমও দেখা গেছে অনেক সময়ে দেখা গেছে যে এতো লোক হয় যে এতো ভিড় হয় যে রথ টানার জন্য বা হচ্ছে দোল যাত্রার সময়ে তো তখন মানে লোক জমে প্রচুর জমে যায় মানে একই জায়গা তে লোক অনেক জমে যায়। তো লোক জমার ফলে সেখানে যদি কেউ পড়ে যায় তো উঠতে পারবে না মানে পদপিষ্ট হয়ে পড়ে যাবে মানে এরকমের একটা ভিড় হয় তা আমরা যদি যাই তো সেই time গুলো avoid করে যাই ভালো কারন অতো ভিড়ে তো, গিয়েও সমুদ্রেও যাওয়া যাবে না বা অন্য কোথাও ঘোরার জায়গা গুলো তেও যাওয়া যাবে না তো সেরকম না করা টাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাইতো অতো ভিড়ে তো নিস্বাস পাওয়া টাই মুশকিল দম বন্ধ হয়ে আসবে তো কী বার কী বার ফাঁকা থাকে? ফাঁকা প্রত্যেক দিনই থাকে ফাঁকা প্রত্যেকদিন বলতে যখন ওই, ক্রিস্নের যে উৎসব গুলো হয় যেমন জন্মাষ্টমী হোক বা রথযাত্রা হোক বা দোল যাত্রা হোক এই যে time গুলো আছে এই time গুলো তে ভিড় বেশি হয় ঠিক আছে? এই time গুলোতে প্রচুর ভিড় হয়। সব জায়গা থেকে লোক আসে India র সব জায়গা থেকে লোক আসে এই time গুলো ছাড়া অন্য time এ মোটামটি ফাঁকাই থাকে তো এই time গুলো ছাড়াই তাহলে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে তো,

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওদের সাথে কথা বলেই ভালো কারন ওরা যাবে কি যাবে না একটা ব্যাপার আছে তো আমাদের তো আমার তো কোনো অসুবিধা নেই যেতে কিন্তু ওদেরকে বলে দিবি যাবে কি যাবে না বলতে পুরি বা অন্য কিছু জায়গা,

হ্যাঁ ওরা তো যাবে তো বলছিলো পরে সবার সাথে কথা বলে দেখতে হবে যে কী করছে বা কী চিন্তা ভাবনা করছে সেটা একবার দেখতে হবে সবার সাথে কথা বলে। আর যাওয়ার যদি চিন্তা ভাবনা করি বা যাই যদি তাহলে কি train এ যাওয়া মানে ভালো হবে না bus যাওয়া ভালো হবে কোনটা তে সুবিধা হবে? না মনে হয় train এ bus এ না যাওয়া টা গাড়ি করে ভালো কারন সবাই মিলে আনন্দ করতে করতে একটু যাবো। হ্যাঁ গাড়ি করেও যাওয়া যেতে পারে কারন গাড়িতে করে মোটামটি ওই,

কোলকাতা থেকে যদি একটা গাড়ি ভাড়া করে নেই তো গাড়ি তে করে আরাম সে চলে যাওয়া যাবে তো সেক্ষেত্রে ভাড়া টা কিন্তু একটু বেশি পড়বে কারন আট ঘণ্টা যদি যাই তো দেখা গেলো একটা গাড়ি তে কিছু না হলেও পাঁচ থেকে ছয় হাজার টাকা নেবে। তো সেক্ষেত্রে ভাড়া টা একটু বেশি পড়বে কিন্তু train এ যদি যেতাম আগের থেকে যদি booking করে রাখতাম sleeper এ তাহলে সেক্ষেত্রে পাঁচশো টাকা বা ছয়শো টাকার মধ্যেই কিন্তু হয়ে যেত সেখানে টাকার কিন্তু একটা factor পড়বে। ও তো যা হোক এটা ভালো ভেবে চিনতে একটা decision নিতে হবে train এ হোক বা, গাড়ি তে হোক বা train এ যদি ভাড়া টা কম হয়ে যায় তো train এই যেতে হবে। আমার মনে হয় train এ যাওয়া টাই better হবে কারন এ যে journey টা সেই journey টা তো comfortable journey কারন সন্ধ্যাবেলা তে দেখা গেলো শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, ভোর বেলা তে আমরা ওখানে নেমে গেলাম আর গাড়িতে যদি যাই আমাদের কে সারাদিন ধরে যেতে হবে আবার ওখানে সন্ধ্যা বেলা তে গিয়ে rest করতে হবে আর এখানে আমরা সন্ধ্যা বেলা তেও উঠবো তো সকাল বেলা তে ওখানে নামবো। তো সারা দিন টা পাওয়া যাবে আর এখানে তো আমাদের একদিন এমনি নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি তে যদি যাই তাহলে তো আমার মনে হয় train এ যাওয়াই ভালো।

হ্যাঁ হ্যাঁ train এ যাওয়াই ভালো গাড়ি তে যেতে তো jam এর ব্যাপার আছে jam tam লেগে গেলে তখন একটা অসুবিধা হয়ে যাবে আবার দেরি হয়ে যাবে কি আট ঘণ্টায় কি যাওয়া যাবে কি যাওয়া যাবে না?

সেটা হলে কিন্তু আট ঘণ্টার জায়গায় দশ ঘণ্টা সাড়ে দশ ঘণ্টা এরকম লেগে যাবে bus ও আছে যেরকম bus ও ছাড়ে ধর্মতলা থেকে bus ও ছাড়ে পুরির যে bus গুলো আছে তো ওখানে bus রাত্রি বেলা তে ছাড়ে সব সকাল বেলায় পৌঁছিয়ে দেয়। তো এরকম bus service ও আছে তো আমরা যদি ভাবি যে না train এ যাবো না bus এ যাবো তো bus এও যাওয়া যেতে পারে bus এর ভাড়া হয়তো sleeper এ একটু বেশি নেয় সেক্ষেত্রে আটশো টাকা বা হাজার টাকা করে হয়তো ভাড়া নেয়, তো bus এও কিন্তু যাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ bus এ bus এ তো যাযাওয়া যেতে পারে তো কোনো অসুবিধা নেই কিন্তু bus এর জায়গায় train টাই ভালো হ্যাঁ তাহলে সবার সাথে সেরকমভাবে কথা বার্তা বলি দিয়ে তাহলে, train এ যাওয়াই ঠিক করবো আর ওখানে একটা তাহলে টাকা টাকার কয়দিনের কি program ঠিক করবো মানে তিন থেকে চার দিন এরকম করবো না total এক সপ্তাহর একটা package এরকম একটা plan ঠিক করবো তাহলে? না একটা সবাই মিলে একটা decision নিয়ে একটা করতে হবে যেটা ভালো হয় সেটা কর। ঠিক আছে তাহলে বাকি যারা আগে তাদের সাথে একবার কথা বলি ওরা কী বলছে দেখা যাক যে, চার থেকে পাঁচ দিন বা ছয় দিন বা সাত দিন কার কীরকম কি সুবিধা হবে কে কীরকম ছুটি পাবে না পাবে সেগুলো একবার করে দেখে নেই তো তারপরে তাহলে সেরকম ভাবে destination টা ঠিক করবো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো তা কি বলছিলাম এটা কি এ মাসে যাওয়া যাবে না একটু পরের মাসে গেলে ভালো হয় কোনটা? এই মাসে তো হবে না তার কারন হচ্ছে এর পরে আবার গরম পড়তে শুরু করছে তারপরে আবার বর্ষা চলে আসবে।

তো ওই time টায় বেশি যাওয়া যাবে না আর ওই time টায় বেশি গেলে আহ মানে একটা season হয়ে যাবে pick season তখন বা হোটেল যেগুলো আছে সেগুলোর ভাড়া অনেক বেশি নেবে তো আমার মতে বলে যে উম পুজোর আগে আগে করে যেরকম হয় পুজোর টা হয়তো দেখা গেলো দশ তারিখে আমরা গেলাম হয়তো পাঁচ তারিখে বা ছয় তারিখে এরকম যে time গুলো আছে এই time গুলো তে গেলে পরে সুবিধা হয় কারন তখন সবাই পুজর এদিকে ব্যাস্ত থাকে দুর্গা পুজো তে।

তাহলে দেখি এদিকে কথা বার্তা বলি তাহলে আবার phone tone করে তখন জানাবো। হ্যাঁ তাহলে আমাকে জানাস তাহলে ঠিক আছে আমি রাখছি তাহলে হুম। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব, সেটি হল agricultural মানে বাংলাতে মনে হয় চাষ বাস বা কৃষি । এই কৃষি বা চাষ বাস শব্দটার সঙ্গে ভারতবর্ষে মানুষজনেরা অত্যন্ত বেশি পরিচিত, তথা বাংলার মানুষেরা তো বটেই, ভারতে বলা হয় আশি শতাংশ মানুষই কিন্তু আমাদের ভারতবর্ষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, এই কৃষি কাজ বা চাষ বাস উন্নত বলতে আমরা সবকিছুই কিন্তু চাষ, ধান চাষ, কিংবা মৎসর চাষ, কিংবা আহ খাদ্য থেকে আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য তালিকার সমস্ত কিছু কিন্তু চাষ করা হয়, ঠিক আছে, ধান চাষ আমন আউশ বোরো তিন ধরনের ধান হয়, এই যে ধান চাষ এই ধান চাষের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কিন্তু ধান চাষীদের কে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বর্তমানে প্রদান করে থাকে। যাতে তাদের মূলত রাজ্য সরকার আহ কিন্তু চাষীদের জন্য তা আগে কি হত ধান চাষীরা তারা একজন মহাজনের কাছে ধানগুলো বিক্রি করতো এবং সেই ধান বিক্রি করার পরে তারা কিন্তু, সেখান থেকে একটা আহ টাকা তারা পেত, এবার সেই মহাজন কোন একটা দোকানে সেই ধানটা কিন্তু অনেক বেশি দামে বিক্রয় করতো তুলনামূলক ভাবে দেখা যেত কি, যে চাষিরা কিন্তু সেই ধান থেকে কম টাকা পেত। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিনিসটাকে দূর করে দিয়েছেন। তিনি বলছেন না চাষিরা নিজেরাই তাদের জমিতে ধান, চাষ করবে এবং নিজেরাই তারা কিন্তু দোকানে সেটিকে দেবে সেই জন্য সরকার থেকে তাদেরকে কিন্তু কৃষকদেরকে কিন্তু loan দেওয়া হয় এক ধরনের যেটাতে কিন্তু তারা নিজেদের জমিতে নিজেরাই চাষ করতে পারছে, প্রয়োজনীয় ফসল উৎপাদন করতে পারছে এবং তাঁরা কিন্তু সেটিকে ক্রয় করতে পারছে, ঠিক আছে? এরথেকে কিন্তু ধান চাষীদের একটা সুবিধা রয়েছে। এছাড়া ধানের জমিতে বিভিন্ন সময় নানা ধরনের পোকামাকড় লেগে যায় সেই পোকামাকড়ের অর্থাৎ সেগুলোর ফলে কিন্তু ধান চাষ টা ক্ষতিগ্রস্ত হয় ।সেই ক্ষতিগ্রস্ততা টাকে দূর করার জন্য কিন্তু, প্রচেষ্টা করা হয় সব সময় কিন্তু প্রচেষ্টা টা চলতেই থাকে এই প্রচেষ্টা কিভাবে করা হয়? এই প্রচেষ্টা দুই তিন রকম ভাবে করা হয় এখানে কখনো কীটনাশক দেওয়া হয় কখনো আহ এবং ধান চাষ বা বিভিন্ন ধরনের চাষের জন্য জমিতে যে প্রয়োজনীয় সার দেওয়া হয়না, সেই সারের দাম ও কিন্তু বর্তমানে সরকারিভাবে কিন্তু যথেষ্ট কমানো হয়েছে যাতে, যে জৈব সার চাষিরা জমিতে দিচ্ছে তাতে যেন আরও উন্নতমানের ফসল উৎপাদন হতে পারে। ঠিক আছে? এবং যে জৈবসার ব্যতীত যে অন্য বেশকিছু বজ্র পদার্থ সেগুলো জমিতে দিও কিন্তু, ধান চাষ করা হয়ে থাকছে। এছাড়া আখ, পাট, পাট চাষ থেকে কিন্তু সরকার পাট শিল্প, এই পাট শিল্পকে কিন্তু সরকার বর্তমানে একটা অন্যমাত্রা দিচ্ছে। এই পাটশিল্পের জন্য কিন্তু সরকার নির্দিষ্ট অঙ্কের মানে একটা অর্থ কিন্তু সরকার জোগান করতে পারে। অর্থাৎ পাট থেকে তৈরি হয় পাট শিল্প, সেই পাট শিল্পের দ্বারা সরকার চটের বস্তা এবং অন্যান্য পাট, থেকে যে তৈরি হয় দ্রব্য সেগুলো নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা হয়। সেই মেলাতেও কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু পাটের যে বস্ত্র সেগুলো কিন্তু তারা সেই মেলাতে বিক্রয় করতে পারছে। ঠিক আছে? এইযে সুযোগ সুবিধা গুলো সেটা কিন্তু তারা আমরা চাষের থেকেই পাচ্ছি বলা যেতে পারে। এগুলো গেল এছাড়া থেকে ইক্ষু বা আখ থেকে কিন্তু চিনি উৎপাদন হয় ঠিক আছে? এই যে আখ থেকে আমরা চিনি উৎপাদন করছি, এই চিনি উৎপাদন করার জন্য কিন্তু মানে আহ সেই চিনি কিন্তু আমরা দেশে বিদেশে ভারত সরকার রপ্তানি করে থাকে এবং এই চিনি রপ্তানি করার মধ্য দিয়ে কিন্তু ভারত সরকার,

কেবলমাত্র এই ধানই চাষ করে থাকে ঠিক আছে? অসংখ্য মানুষ তারা কেবলমাত্র ধান চাষের উপরেই নির্ভর করেই কিন্তু জীবিকা নির্বাহ করেন তাই এই যে ধান চাষ করা হচ্ছে। এই ধানের জমি বা ধনের আহ সম্পূর্ণ অংশই কিন্তু আহ একটা বিপুলসংখ্যের সংখ্যক মানুষের নিজেদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ধান চাষ। এছাড়া গম, গম থেকে যে আটা সেই আটার রুটি বর্তমানে রাজ্য সরকার দরিদ্র আহ মানুষদের বা সকলের জন্যই কিন্তু ration এও চাল দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে অর্থাৎ তারা কিন্তু চাষীদেরকে আরো, ধান চাষি এবং গম, গম ও দেওয়া হচ্ছে ration এ। এর থেকে কি করে মানুষে গম ভেঙে আটা করে কিন্তু রুটি খেতে পারে ঠিক আছে? অর্থাৎ ধান এবং গম চাষিদের কিন্তু এ ক্ষেত্রে অনেকটাই, আহ সরকার সুবিধা করে দিচ্ছে এছাড়া মুরগি poultry ও কিন্তু চাষ করা হয় বলা হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় poultry র যে চাষ অর্থাৎ মুরগির ডিম উৎপাদন যে ব্যবস্থা সেটারও কিন্তু সরকার সুব্যবস্থা করে দিচ্ছে। যার ফলে কি হচ্ছে বিভিন্ন জায়গাতে মুরগি থেকে যে ডিম উৎপাদন সেটার ও কিন্তু অনেক ই ব্যবস্থাপনা বেড়েছে। যার ফলে মানুষ ডিমের ডিম উৎপাদন করতে পারছে এবং মানে ডিম উৎপাদনের দ্বারা বা মুরগি চাষের দ্বারা কিন্তু মানুষ সরকার উন্নত প্রজাতির মুরগি এনে দিচ্ছে যেগুলো থেকে কিন্তু সংখ্যাতে আমরা ডিম বেশি পেতে পারি বা মাংস বেশি পেতে পারি অর্থাৎ কি করছে মানে ডিম বা মুরগির যে উৎপাদন সেটাকে বাড়িয়ে দিচ্ছে যার ফলে বেশকিছু মানুষের কিন্তু অন্নের জোগাড় কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে? এবার আহ এছাড়াও পাটশিল্পের কথা বলা হলো যে পাটশিল্প পাটজাত দ্রব্য দেশের বাইরে বিক্রয় করে বা আহ বিভিন্ন মেলায় সেগুলো বিক্রি করে কিন্তু এক শ্রেণীর মানুষের পুরো জীবিকা নির্বাহ টা কিন্তু এই পাট শিল্পের উপর দাঁড়িয়ে থাকছে হল। এছাড়া বছরে যে বিভিন্ন সময় ধান চাষ করা হচ্ছে বা আলু চাষ করা হচ্ছে অনেক সময় হয় কি মাটির নিচে আলু চাষ হচ্ছে আলুতে হয়তো পোকা লেগে যায় সেই আলু চাষ করার জন্যও কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারও কিন্তু, চাষীদেরকে অনেক সময় জমি মানে ভাগচাষী হিসেবে তাদেরকে দেওয়া হয় অর্থাৎ সরকার কিন্তু জমি তাদেরকে ভাগ দিচ্ছে ঠিক আছে? সরকার যে এভাবে জমি তাদেরকে ভাগ দিচ্ছে তারপরে কি হচ্ছে,

যথেষ্ট অর্থাৎ তারা সুবিধা পাচ্ছে রেশম চাষ বা তুলো চাষ এধরনের চাষের ফলে কি হচ্ছে এই রেশম চাষ বা তুলো চাষ করে কিন্তু, মানুষের একটা জীবিকা নির্বাহ আমরা অনেক সময় রেশমের থেকে অনেক জিনিসপত্র তৈরি হয় সেগুলোর আমরা মানে নিজেদের কাজে লাগাতে পারছি ঠিক আছে? রেশমের তৈরি বিভিন্ন জিনিস পত্র দেশে বিদেশে রপ্তানি করে যেমন সরকার আয় করতে পারছেন, ঠিক তেমনি কিন্ত মানুষেরও বিভিন্ন ধরনের কিন্তু আয় রোজগারের সুযোগ সুবিধা এখানে রয়ে যাচ্ছে ঠিক আছে? এই যে ধান চাষ করা হয় ধানের জমিতে আহ জন্য যে গরু এবারে আসে গরু, ধানের জমিতে যে গুরু বা বলদ লাগানো হয় সে ক্ষেত্রেও যে তাই দিয়ে যে ধান চাষ করার যে সুযোগ সুবিধাটা রয়েছে এই গরু বা বলদ এর ব্যাপারটা ও কিন্তু আহ মানে এই গরু বা বলদ ও কিন্তু,

যে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকার দরকার হয় সেটাও কিন্তু অনেক সময় ধান চাষীরা এই যে ধান বিক্রয় করছেন তারা কিন্তু সেই ধান বিক্রি করে সেখান থেকে কিন্তু সেটা উপার্জন করতে পারছেন ঠিক আছে? এছাড়া বিভিন্ন আরো অনেককিছু চাষ হয়ে থাকে। যেমন মৎস্য চাষ মানে দেখা যায় আমরা March, February, March, April মাস নাগাদ পুকুরের থেকে জল তুলে নেয়া হচ্ছে তারপরে পুকুরের জলে যে চুন মেশানো হচ্ছে সেই চুন মিশিয়ে। আহ পুকুরে মাছ ছাড়া হচ্ছে মাছ চাষ হচ্ছে। এক্ষেত্রে কিন্তু মানে অনেক অনেক মানুষজন তারা কিন্তু এই পুকুরের জল থেকে কাজে লাগিয়ে আহ তারা কিন্তু মৎস্য উৎপাদন করতে পারছেন ঠিক আছে? এবং এইযে মৎস্য উৎপাদন চলছে বা মৎস্য চাষ করা হচ্ছে এক্ষেত্রে কিন্তু অনেক মানুষের জীবিকা নির্বাহ কিন্তু এই মাছ চাষের উপর নির্ভর করে এগিয়ে থাকছে ঠিক আছে? এই যে মাছ চাষ করা হচ্ছে কিংবা তুতে চাষ করা হচ্ছে কিংবা আপনার আহ ধানচাষ বা হচ্ছে তুলা চাষ করা হচ্ছে এ সবকিছুই কিন্তু মানে বাস্তবিকপক্ষে আসলে কিন্তু এক ধরনের, মানে মানুষের জীবিকা ভারতবর্ষের আশি শতাংশ মানুষের যে জীবিকা বা ষাট শতাংশ মানুষের যে জীবিকা কৃষি কাজের উপর নির্ভর করে গড়ে উঠছে না তার পিছনে প্রধান কারণটাই হচ্ছে গিয়ে যে সরকার কিন্তু তাদেরকে তাদের যথেষ্ট অংশে একটা মূলধন সেটা কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার উভয় সরকারি তাদেরকে কিন্তু দিচ্ছে। যেই কারণের জন্য কিন্তু আজকে তারা এই কৃষিকাজ ব্যবস্থাটা আরো ভারতবর্ষে এতটা এগিয়ে যাচ্ছে ভারতবর্ষের মানে, বলা হয় এই মানুষগুলো না থাকলে হয়তো আমরা খাবার খেতে পারতাম না আমাদের আমাদের খাবারের যোগানটা আহ ওই কুড়ি শতাংশ মানুষের খাবারের যোগানটা কিন্তু আশি শতাংশ মানুষ করছে। যদি তাঁরা সেটা না করতেন বা ষাট শতাংশ। চল্লিশ শতাংশ মানুষের খাবারের যোগানটা কিন্তু ওই ষাট শতাংশ মানুষেরা করছে। যদি তারা সেটা না করতেন বা যদি আহ আমাদের আহ দেশে, সেই খাবারের যোগানটা না হত তাহলে পরে কিন্তু আজকে দেশে আর্থিক অবস্থা অনেকাংশে খারাপ হয়ে যেত। শুধুমাত্র যে তাদের উৎপন্ন খাবার আমাদের দেশের মধ্যেই থাকছে সেটা কিন্তু না দেশের বাইরে ও কিন্তু, তাদের উৎপন্ন করা খাবার এছাড়া কিন্তু আমাদের দেশের বাইরেও তাদের সেই উৎপন্ন করা খাবার কিন্তু যাচ্ছে। অর্থাৎ বলতে হবে যে আহ শুধুমাত্র দেশ নয় দেশের বাইরেও, আহ কিন্তু একটা রুটি রোজগারের ব্যবস্থা কিন্তু এই কৃষি কাজের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই কৃষিকাজ আহ একটি এমন একটি আহ মানে ব্যবস্থা বা কৃষিকাজ হল একটি এমন একটি শিল্প যে, এটি এই agriculture বা এবং এই agriculture এর জন্য কিন্তু বিভিন্ন institute এ agriculture পড়ানোও হচ্ছে ঠিক আছে? যেমন আমরা দেখে থাকবো উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় বা কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় এখানে যে, বিভিন্ন ধরনের কৃষি নিয়ে গবেষণা করা হয়। ভারতবর্ষ আরো অন্যান্য ভারতবর্ষ জুড়েই পশ্চিমবঙ্গে তো এ দুটি রয়েছে এই এছাড়াও আরো রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যেখান থেকে কিন্তু, কৃষির উপরে কিন্তু মানে আহ সরকারকে সরকার কিন্তু কৃষি নিয়েও মানুষকে পড়তে মানে উজ্জীবিত করে তুলছে যাতে ভারতবর্ষে কৃষি কাজ নিয়ে মানুষের গবেষণা বাড়ে এবং আমদানি-রপ্তানি বা কোন ফসল কোন সময় ফলালে জমি ভালো হবে ইতিবৃত্তান্তের বিষয় কিন্তু মানুষকে মানে উদ্বুদ্ধ করা সেটার কিন্তু প্রচেষ্টা কিন্তু এই মানে এই প্রক্রিয়ায় অর্থাৎ এই বিভিন্ন বিশ্ববিদ্যালইয়ের মাধ্যমে কিন্তু সরকার যথেষ্ট মাত্রায় কিন্তু সেটিকে গড়ে তুলেছে। তাই বলা যায় সবমিলিয়ে ভারত বর্ষ কিন্তু agriculture অর্থাৎ এই কৃষি যে ব্যবস্থাপনার দিক দিয়ে কিন্তু ভারতবর্ষ অন্যান্য দেশের তুলনায় সত্যিই অনেক এগিয়ে।